ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি কোনো একটি বিশেষ প্রোগ্রামের ছবি।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে অনেকগুলো ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো রয়েছে।

ছবিটা দেখে মনে হচ্ছে যে এটি একটি রাস্তা।

ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা দোকান।

হোটেল টা রংবেরঙের বেলুন দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

ছবিটা দেখে মনে হচ্ছে যে এটি একটি স্কুল ।

হলের ভিতরে চেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে।

এখানে অনেকগুলো ইলেক্ট্রিকের জিনিস দেখা যাচ্ছে।

গেটের ভিতরে একটি সাদা রঙ্গের গাড়ি দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে দুটো আইসক্রিমের রাখার জন্য ব্যবস্থা রয়েছে।

ছবিটা দেখে মনে হচ্ছে এটি একটি বড় ধরনের পুকুর।

ছবিটা দেখে মনে হচ্ছে এটি একটি স্কুল ।

ছবিটা দেখে মনে হচ্ছে মন্দিরের পাশে একটি বড় বেল গাছ আছে।

দোকানের ভিতরে অনেকগুলো ফার্নিচার রয়েছে।

কয়েকটি ফ্যান লাগানো অবস্থায় দেখা যাচ্ছে ছবিটা দেখে মনে হচ্ছে যে মন্দিরটা খুব একটা বড় মাপের।

ছবিটা দেখে মনে হচ্ছে কোন একটা স্কুলের মাঠ।

মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে খুব সুন্দরভাবে খেলা করছে।

ছেলেমেয়েগুলোকে খেলা করানোর জন্য একজন ম্যাডামকে দেখা যাচ্ছে।

ছবিটা দেখে মনে হচ্ছে এখানে স্টেশনারি ও উপহার দেওয়ার জন্য জিনিস পাওয়া যায়।

ছবিটা দেখে মনে হচ্ছে এটি একটি দুকান দুকানের ভিতরে রসুন পেজ আলু ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে সিনেমাটা মনে হয় রাতের বেলায় দেখানো হচ্ছে।